সেভেন্টিন ওতে লেখা আছে আর বহুত দামি দামি মোবাইল রাখা আছে এখান থেকে বহুত ভালা।

স্যামসাংয়ের কোয়ালিটি বহুত ভালো থাকে এখান থেকে সা মোবাইল ভালো থাকে বহুত সুন্দর মোবাইল থাকে এখানে।

এখান দেখা যার একটা রেল স্টেশন আছে।

স্ট্যান্ড আর বহুত মানু আওয়া যাওয়া করছে বহুত মানু ।

আর বহুত সুন্দর লাগে তারা একসাথে হাতরা আর বহুত সুন্দর লাগাগো কাটরা।

আর বউত যাওয়া বহুত মানুষ আওয়া যাওয়া করেন আর এখানকার বার দ্যাখতে ফুয়া ফয়িস্কার ফুয়া লাগে এহানে গাড়ি আওয়া যাওয়া করে না কিন্তু মানুষ তারা নিজের ফাওয়ে হাটাফিটা করে এইহানে।

দূরে বহুৎ সুন্দর দেখা আর ফানিও বহুৎ সুন্দর আসে ।

একটা সুইমিং ক্লাব আসে হাতার শিখিতা।

একটা হসপিটাল আসে তার বাইরে সিট রাখা আসে মানুষ বইবার লাগি।

আর এ_সি ওসিও রাখা আসে কোনো অসুবিধা হইতো না তার লাগি।

গ্লাস লাগাই থুইসেন দেখবার লাগি আর বহুত সুন্দরতা চুল কাটিতে।

যার একটা ফার্নিচারের দোকান আছে আরে ইনো ফার্নিচারগুলো বহুত সুন্দর লাগে বহুত।

আর বহুত সুন্দরো ডিজাইন লাগাই দেখার শোকেজও আছে আর এখানকারো জিনিসও বহুত ভাল লাগে মিয়া।

তারানা কিরা ডিজায়িনিত কিরানা বোঝা যায় এখন বহুত সুন্দর একটা জাগা হইব।

আর এহানেও জাদা হিসাব হিসাব খরোয়েন থারা ।

ওয়ারড্রব বোড্রব সবও আসে কিচেন ডাস্টবিন -ও আসে আর দুইজন মানুষে বহুত সুন্দর খাম করতে দেখাম।

আর এখান থে বহুত সুন্দর সুন্দর ফ্যানও ফ্যানের কালারও আসে এখান থেকে ফ্যান অর্থাৎ লেওয়া যাইব।

এই রেড ফুলটা আর ইয়েলো ফুলটা আর এখানে বহুত মানুহ আলাদা আলাদা খবর পাই এখানে অফিসিয়াল লাইন লাগে একটা রুম ।

কিন্তু স্কুলটা বহুত সুন্দর আর স্কুলের বাহার সাইড যেটা একটা বহুত সুন্দর ক্লিন করে রাখা আছে।

তা করার লাগি তা ঘরটা আবার নয়া ভাবে বানাইবার লাগি বাচ্চাজনও আসেন আর ছোটো ছোটো--

সাইটেও লেখা আসে আর বহুত সুন্দর লাগে এর পাম্পটা দেখতে সময় এটা বহুত ভালো হয়েসে গাড়ির তেল ভরা যাইবে এখানে পাম্পে।

আর মানুষের পছন্দ এখানে হইবো।

আর এহানে বাড়ির মতো লাগে স্কুলটা কিন্তু স্কুলটা বাড়ির মত সুন্দর লাগলেও যেন ।

কিন্তু এহানে বহুত সুন্দর ফটো হইবো এখানকার লাইটও বহুত বালা ।

একদম কলোনির মতন লাগে আর ফটোগ্রাফারও খরে আসেন দাদাটা বাইকআইকও আসে বহুত সুন অ্যা জাগাটা সাফ করলে বহুত সুন্দর লাগবে।

আর মাসে দেখবার দেখতাও সুন্দর লাগতো হরি।

এখানে দেখা যার মানুষে মাছ লইয়া বইসুন বইসুন।

এখানে দেখা যায় একজন করতে আইসলা।

এখানে দেখা যায় একটা হসপিটাল রাখান দেখা যায় কিন্তু এখানে তিনজন মানুষে জেনারেটর --

এই কারেন্টেরতো বহুত লাগে অতলাগি তা কারেন্টটা জলদি ঠিক করাবার লাগি চেষ্টা হচ্ছে ।

ছোট ছোট বাচ্চারা আর তার দেখতে বহুত সুন্দর লাগে।

এখান দেখা যার একটা বাইকো লাগি দোকান আসে আর এই দোকানো বাইকো লাগি হ্যামলেট --

যখন নাই বা লাগিয়া এহানে ।

এখানে একটা টাউন দেখা যার আর--

এ একটা পার্টির হল আর দেখাশোনা পত্র আর চেয়ার রাখা আসে।

আর জিনিস দিয়েও তারা ইনভাইট হইবো।

এখানে দেখা যার একটা কলোনি আসে আর কলোনি র মইধ্যে একটা গাড়িও।

দ্যাখতে বহুত সুন্দর আগে বুদ্ধদের একটা অফিসও দেকার বহুত ক্লিন সাফ করে রাখা আসে বহুত সুন্দর জাগা একটা।

এখানে একটা ফার্মেসি আছে আর প্যামপার্স উম্পাস রাখা আছে নিবার লাগি।

প্রেসার আর জ্বরার ওষুধ আসে আর--

একটা ফ্লাড আসল আর এখানে বহুত মানুষের জমিনও ফ্লাড আসে--

বহুত আর বহুত মানু বহুত কষ্টতো আসেন এই জায়গার মদ্যে ফ্লাড কমার লাগে তারা বহুত চেষ্টা হ--

এখানে কাফ রাখা আসে দাবাত আসে আর বহুত সুন্দর নিমন্ত্রণ করে এখানে পুরস্কার দেবার।